একটি টোপি দেখতে পাচ্ছি আর অন্যান্য কিছু দেখতে পাচ্ছি একটি গ্যারেজ দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি কয়েকটি দেওয়াল দেখতে পাচ্ছি কিছু পাহাড় দেখতে পাচ্ছি।

কয়েকটি বেড কভার দেখতে পাচ্ছি কয়েকটি ফ্লাস দেখতে পাচ্ছি।

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পারছি যে এখানে একটি স্কুল দেখতে পারছি। স্কুলের টা খেতর একটা গেট দেখতে পাচ্ছি কিছু কাচের কাচ দেখতে পাচ্ছি। কিছু সোলার লাইট দেখতে পাচ্ছি। কয়েকটি স্টুডেন্ট দেখতে পাচ্ছি। তাদের পরনে কালো প্যান্ট এবং সাদা জামা পড়া দেখতে পাচ্ছি ।

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি স্কুল দেখতে পারছি স্কুল -এ থাকা কিছু বাস দেখতে পাচ্ছি বাস এর কালার হলুদ দেখতে পা--